সব হাতের কাজ করছে সব নানান রকম স্কেচ পেন রয়েছে রঙিন পেপার ফেভিকুইক আঠা কাঁচি সব নিয়ে যে যার সব হাতের কাজ করছে দেখতেও খুব সুন্দর--

বেশ দেখতে ভালো লাগছে নানান রকমের পেপার দিয়ে নানান রকমের উল দিয়ে খুব সুন্দর ভাবে করছে।